ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে বেশি ঠান্ডা যে বেশি গরম অত একটা পড়ে না। গরমটা পড়ে কিন্তু ঠান্ডাটা আহ প্রথমে অত একটা পড়ে না। আমি কলকাতায় job করতাম তখন থেকে আমার কলকাতায় প্রায় দুবছরের মত থাকা আছে। তো কলকাতায় অত একটা গরম পড়ে না বা ঠান্ডা পড়ে না। কারণ এই অফিসে থাক থাকলে কি মানুষ বুঝতেও পারে না এসির জন্য। season ও বোঝা যায় না। আর কলকাতায় কেন পড়বে? কলকাতা যে মানে গঙ্গা নদীর পাড়ে তো? ও যে এমনই নদী। যত গরম যত শীত ধরে নেয়। যার ফলে শীত গ্রীষ্ম অতটা বর্ষাকালটা বোঝা যায়। শীত গ্রীষ্ম অতটা মানুষ বুঝতে পারে না। তো অন্যান্য জায়গায় মানে weather এর ইয়ে হয়ে যায় চল্লিশ ও বেয়াল্লিশ এরকম যায়। আটত্রিশ থেকে বেয়াল্লিশ এর মধ্যে ঘুরাঘুরি করে। হ্যাঁ হ্যাঁ সেটাই।

শীতকাল ষাট ডিগ্রি সেন্টিগ্রেড চলে এসছে।

এই ঋতুর এই যে আবহাওয়ার পরিবর্তন ফটাফট হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায়। তাতে মানুষের শরীরও খারাপ হয় weather যদি আবহাওয়া একই থাকে তাহলে মানুষের শরীর খারাপটা কিন্তু অত হয় না। যেটা মানে আবহাওয়া পরিবর্তন করলে যেটা হয় অতটা হয় না। আবহাওয়ার এত পরিবর্তন হয়! এত তাড়াতাড়ি হয়। যার জন্যে মানুষের শরীর খুব খারাপ হয়ে যায় এখানে। সর্দি-কাশি জ্বর দিয়ে অধিকাংশ মানুষ ভোগে।

বাচ্চাদেরকেই প্রথমে problem start হয়। হ্যাঁ ওদেরকেই প্রথমে শুরু করে। ওদের দিয়েই শুরু হয়।

দিয়ে বড়দের দিয়ে শেষ হয়। এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আর মুম্বাইতে কি আছে আমি আপনার জানি না। শরীর খারাপ মানুষের হয় ওখানেও। হয় না তা নয়। এরকম জায়গায় যারা যেখানে মানুষ থাকে শরীর খারাপ হবেই। আর শরীর খারাপ ঠিক করার জন্যে যে ডাক্তারবাবু আছে তারাও সবসময় active থাকে। এই শরীর খারাপ অনেক্ষণ। কি ধরনের weather আসছে কি ধরনের শরীর খারাপ আসছে সেটার জন্যে কি করতে হবে কি না করতে হবে সেটা তো আমরা তো জানি না। তারাই জানে।

তারা কি করে কি তাড়াতাড়ি হবে patient কত cover হয়ে যাবে বা রুগী কত কমানো যাবে ওটা ওরাই জানে।

আমাদের পশ্চিমবঙ্গে কি পশ্চিমবঙ্গে মানে সত্যি কথা বলতে কি খাওয়া-দাওয়া যেরকম হয় শরীর খারাপ ও সেরকম হয় আবার ডাক্তারও সেরকম হয়। হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে ওটাই হয়। যে মানুষ খেতে খুব ভালোবাসে জিনিসপত্র। dessert এর হিসেবে বলে নয়। এরা ওরা এমনিই normal daily জীবনযাপনে ওরা খেতে খুব ভালোবাসে। তো এবার হ্যাঁ তো এবার কি হয়েছে খাওয়ার জন্যে মানুষ অতটা ভাবে না আগে ভাবে যে আগে খাই, মরার time এ মরবো। খেলে কি হয়। এখানে আমি যে মুম্বাইতে last eight to nine months আছি তার আগে আমি মহারাষ্ট্রতে ছিলাম কিন্তু মুম্বাইতে ছিলাম না। পুনেতে ছিলাম। মহারাষ্ট্র থেকে পুনে বা বম্বে খুব একটা দূরে নয়, আমাদের আমি এখন যেখানে থাকি সেখান থেকে কলকাতার যে দুরত্ব প্রায় কাছাকাছি। আচ্ছা, তা আপনি আপনি কি গিয়েছিলেন মুম্বাই বা পুনে? হ্যাঁ পুনেতে এসছিলাম আমি পুনেতে ছিলামও বেশকিছু দিন।

ওখানকার লোকেদের খাওয়া-দাওয়া অনেক কিছুই আমাদের এখানের মতন নয়।

হ্যাঁ ওটাই। ওরা কিছু একটা খেলেই ওদের পেট ভরলেই হলো। ওরা খাওয়া নিয়ে অত চিন্তা করে না, খাওয়ার মধ্যে অত সময়ও দেয় না।

ইয়ে, বেশি সময় থেকে খাবো বা রান্না হবে ঘরের মধ্যে। হচ্ছে তো হচ্ছেই এরকম।

কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেটাও একদম উলটো। খাওয়ার পেছনে মানুষ বেশি সময় দেয়। রোজগারও করে। না নয়। করে কিন্ত খাওয়াটা ওদের সবথেকে ভালো জিনিস। কি খাবো, কি কি খাবো আজকে? সকাল থেকে শুরু হতেই start মানে পরিচর্যা শুরু হয়ে যায়। কি খাবো কি খাবো না। আজকে রান্না হবে বাজারে যাবো। এ ধরনেরই ব্যাপার। ওদের মধ্যে এইসব জিনিসটা নেই। ওদের মধ্যে প্রথমেতো ওরা হ্যাঁ ওরা প্রথমে সোনা ওরা সোনা খুব ভালোবাসে। তো ওরা ভাবে যে আমি যতটা টাকা ইনকাম করবো ততটা টাকা আমি হয়ত eighty percent আমি দিলাম সোনার উপরে আর twenty percent আমি খাওয়ার পেছনে রাখবে। খাওয়ার উপরে বা entertainment হোক যাই হোক বা এরকম ধরনের কিছু ব্যাপার আছে ওদের কাছে। যাই হোক ওরা কাজ করতে কিন্তু খুব ভালোবাসে। ওরা আগে কাজকে ভালোবাসে তারপর খাওয়াকে ভালোবাসে। আমি দেখেছি। ওরা বাড়িতে সকলে কাজে যায়, সকলে কাজ করে। কিছু না কিছু কাজ করেই। যে করেই হোক ওদের পয়সা আমদানি করা চাই। কাজ করে ভালো ভালো কাজও আছে আবার খারাপ কাজও আছে অনেক। কমজোরি কাজ সেগুলোও আছে।

হ্যাঁ ওরা পয়সাটাকে আগে দেখে। এবং নিজেরা ornaments বা গয়না এগুলো আগে পড়তে চায়। তাহলে জানে যে আমাদের ভবিষ্যৎ ভালো হবে।

হ্যাঁ ওখানে আসলে বেশি মারওয়ারিদের বেশি business আছে। ওখানে জুয়েলারি বলুন তারপরে আপনি আহ খাতা বইয়ের দোকান bookstall দোকান। তারপর মাসকাবারির জিনিস। এসবের আহ grocery এসব জিনিসের বেশি মারওয়ারিগুলো। হ্যাঁ হ্যাঁ প্রচুর আছে তবে ওরা কাঁচা সবজির খুব একটা পায় না বা খায় না তা বলবো না। ভীষণ দাম ওখানে কাঁচা সবজির। ।

যেটা আমাদের এখানে খুবই সস্তা। মানে ওখানে যেটা আড়াইশ গ্রামের দাম অন্তত পঁচিশ ত্রিশ টাকায় ওইটা আমাদের এখানে পাঁচ সাত টাকা। মানে কতখানি পার্থক্য। কিছু কিছু সবজি আমাদের এখানে দাম বেশি আছে। কিন্তু সেগুলো বারো মাস পাওয়া যায় না। ওগুলো হচ্ছে এই শীতের সময় উঠলো নইলে গরমের সময় উঠলো। গরমের সময় এই ভেনডি, পটল। ওঠে, মানুষ খায়। যে বেগুনটা অত বেশি ফলে supply দেয় না। কিন্তু শীতকালে বেগুন, ফুলকপি, বাঁধাকপি সমস্ত রকমের সবজি খুব সস্তায় পাওয়া যায়।

ওখানে একটা সবজি আছে যেটার নাম গাওয়াচ। ওটা খেতে খারাপ নয় ভালোই গাওয়াচ। শরীরের পক্ষে খুব ভালোই গাওয়াচ। ওটা উপযুক্ত পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ। আমার মনে হয় ওখানকার লোকেরা একটা অন্যভাবে রান্না করে। যা খেতেও ভাল্লাগে। তারপরে ওখানে আমি দেখেছিলাম পাওয়া যায় শাক পাওয়া যায়। যেটা হচ্ছে। আমরা এখানে যেটা মৌরি বলি। মৌরির শাক পাওয়া যায়। মৌরি গাছের ওই ওইটার শাক ওই শাকটা বিক্রি করে এবং ওখানকার লোকেরা বেশিরভাগ সবথকে বেশি ভালোবাসে মেথি শাক। মেথি শাকটা সারাবছরই পাওয়া যায়। ওই দাম up down করে। কিন্তু বারো মাস পাওয়া যায়। হ্যাঁ সে তো নিশ্চয়ই। এইখানে যা মহারাষ্ট্রতে মুম্বাইয়ের লোকেরা মাছ এদের কয়েকটা মাছই আছে যারা এরা বেশি খায়। সেটা হলো যে কাঁটা থাকে না ওটাকে সুরমাই মাছ বলা হয়। ওই মাছটা খায় তারপরে চিংড়ি মাছ খায়। শুটকিমাছ এখানকার লোকেরা বেশি খায়। হ্যাঁ, যে কাঁটাগুলো মানে নরম। শুঁটকি মাছ যখন শুকিয়ে দেয়া হয় তখন ওই যে কাঁটা থাকে তার যে ক্ষমতা থাকে ক্ষমতাটা কমে যায়। তখন তাদের খেতে ভালো লাগে। আমাদের এখানে। পশ্চিমবঙ্গের লোকেরা মাছ খেতে খুবই ভালোবাসে। তাদের যে কোন ওয়েদারের এর যেকোন আবহাওয়ার মাছ হোক তারা খাবে। খেলে কি হবে তারা জানে কিভাবে খেতে হয়। কাঁটা থাকুক আর না থাকুক। ওরা ঠিক খেয়ে নেবে। হ্যাঁ ঠিক বলেছেন। ওটাই হয়ে যায়। আমরা এই যেরকম মুম্বাইতে আহ এখন যেরকম শীতকাল চলছে তো ওখানেও শীতকালটাও একটুখানি বেড়েছে। এখন পনেরো চলছে ওখানেও। সকাল সকাল একটুখানি ওখানে লোকেরা এত বেশি শীত হজম করতে পারে না। কারণ কি ওখানে সবসময় ওয়েদার টা তো গরমের থাকে।

সেইজন্য একটুখানি শীত পড়লেই ওখানের লোকগুলো সেই ঠান্ডাতে কাবু হয়ে যায়। তো এইবার আমি দেখলাম যে শীতকালে কি হয়েছে অনেক সবজির দাম কমেছে। যেরকম আগে যদি ফুলকপি ওখানে আড়াইশটাকে পাউশার বলে। তো আগে যেরকম যদি আমি ওখানে যদি আমি ফুলকপি আড়াইশ ফুলকপি ত্রিশ টাকা লাগতো।

এখন সেটা কি হয়েছে? একটা এমনি গোটা ফুলকপি দিচ্ছে বলছে পনেরো টাকা না কুড়ি টাকায় আপনি নিয়ে যান। এবারে গোট এবারে গোটা ওই পনেরো টাকায় কিলো বা তার থেকে কম। দশটাকায় একটা ফুলকপির ওজন নিশ্চয়ই দেড় কিলো হবে। এক কিলো আড়াইশো বা দেড় কিলো। এটাও এটা সবসময় জানতে হবে সবসময় এটা একমাত্র আবহাওয়া। আবহাওয়ার ফলে এসব এসব ফলন হয় । আর এই ফলনের জন্যে বাজারে দামটা কমে আবার দামটা বাড়ে। আমাদের পশ্চিমবঙ্গে এই বছরে মানে শীতকালে বের হয়ে ওদের সবজি সস্তা হয়েছে। মানে মানুষ কম পয়সা নিয়ে যাচ্ছে ব্যাগ ভরে ভরে সবজি কিনে আনছে।

হ্যাঁ হ্যাঁ এটা একদম ঠিক বলেছেন। ওটাই এখানে মহারাষ্ট্রতে ওটাই হয়েছে। আমি যখন নিতে গেলাম। পটল যেরকম পটল এখানে প্রচুর দাম। পটলের এত বেশি দাম যে অনেকজনের আহ কি হয় afford করতে পারে না। নিতে পারে না দামের জন্য। উহ এ এবছর আমি মুম্বাইতে দেখলাম পটলও সেই দশ টাকায় আড়াইশো দিচ্ছে। মানে অনেকটাই দাম কমেছে। কখনো কখনো পঞ্চাশ টাকায় আড়াইশ পাওয়া যায়। কিন্তু weather এর জন্য পটলের দামটা কমেছে।

কিন্তু কিনতে হয় এটা আর এক কিলো দুধ সেটা আড়াইশো। এই আর কি জীবনে শীতকালে একটা আমাদের এখানে মটরশুটি আছে। যেটাকে বলা হয় ফ্যান্সি মটরশুটি। সেই ফ্যান্সি মটরশুটির দাম এবারের চল্লিশ টাকার নিচে নামেই না। প্রত্যেক বছর কি হয় হঠাৎ কুড়ি টাকাতে নেমে যায় কিলো। এবারে চল্লিশ টাকার নিচে আর না। কিন্তু গাজর ফাজর এসব যা আছে সব সবজি আরকি সব দাম কম। কুড়ি টাকা বা সত্তর টাকা। যেটা সারা ভারতবর্ষেই প্রথম। ভাল্লাগে আমাদের। ওই যে পশ্চিম বঙ্গের weather বা আবহাওয়া সব থেকে ভালো। কিছু মনে হয় না। যে যাই হোক যেকোন সময় হোক ভাল্লাগে। বম্বেতে কি? বম্বেতে weather যেরকমই থাকুক ওখানকার মানুষ ঠিক বেড়াতে যায়, ঘুরতে যায়।

ওটাই আমি বলছি এখানকার মানুষ কি হয়, সন্ধ্যাবেলায় ঠিক সবাই বাইরে বেরুবে ঘুরতে। সকালে যার যতই কাজ থাকুক। সন্ধ্যাবেলা একটুখানি আবহাওয়াটা ভালো থাকে। একটু শীত শীত। তো সবাই বাইরে।

পুরো জিনিসটা দেখতেও ভালো লাগে। আর সন্ধ্যাবেলায় খুব বম্বের কি সকালের আলাদা আবহাওয়া থাকে আবার সন্ধ্যার আলাদা থাকে। আপনি যদি সকালে বাইরে বেরোন তাহলে সেটা আপনার পুরো। ঘেমে আপনি পুরো নাজেহাল হয়ে যাবেন। এত গরম লাগে। তাই সেজন্য লোকে কি করে সবাই সন্ধ্যাবেলাতেই বাইরে বেরোতে পছন্দ করে। ওই যে সমুদ্রের জায়গা। সমুদ্রের জায়গা সবটুকু বালি সবকিছু মানুষকে ওই গরম দিনের বেলা। তারপরে দুপুরের পর থেকে যতই রোদের তেজ কমতে থাকবে বালিও শ্রেফ ঠাণ্ডা হতে থাকবে।

জায়গা বলা হয় খুব ভালো, খুবই সুন্দর জায়গা।

তো ওই ঠাকুরের মন্দিরে যেতাম। ভালো লাগতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে অনেক ভালো ভালো নায়ক আসে। হ্যাঁ এখানে শিল্পীদের নায়ক বলে celebrity রা বেশি আসে। যেরকম কাজল আহ cinema artist রা বেশি আসে আরকি এখানে। সব ওখানে একটা ওই একটা সবথেকে ভালো যে সবসময় একটা গরম গরম ভাব রয়েছে। হ্যাঁ? শীতকাল বেশি নেই। যার জন্যে মানুষ সবসময় যাওয়া আসা করতে তাদের অসুবিধা হয় না। কেননা আমাদের এখানে একজন মানুষ বেরোতে গেলে এটা পড়োরে তার ওপরে সোয়েটার পড়োরে তার ওপর জ্যাকেট পড়ো। এসব পড়ে তবে হাতে দস্তানা পড়ে তবে সে বেরোতে পারবে।

হ্যাঁ এখানে প্রত্যেক ঋতুতে পরিবর্তনটা হওয়াটা উচিত। কারণ আমিও যখন ছিলাম ওয়েস্ট বেঙ্গলে। আমি যখন থাকতাম মা-বাবার কাছে তখন আমি আহ এইটা অনুভব করেছি। তো এইটাও ভালো লাগে। তার উপরে বম্বের weather টাও আমার ভালো লাগে। দুটোর সবকিছুতে আহ অনুভব করাটা আমার মনে হয় যে উচিৎ। কিন্তু বম্বেতে সবই ভালো। মানুষজন খুব বেশি।

কত মানুষ প্রচুর মানুষজন এবং খুব মানুষজন। জমাট জায়গা একদম।

যেরকমই আবহাওয়া থাকুক ওরা ওই সব আবহাওয়াতে মানে ওরা ইয়ে অভ্যস্ত। সব আবহাওয়াকে নিজের মত করে নেয়। ওটাই আমার সবথেকে ভাল্লাগে। বর্ষাকালে এত বৃষ্টি হয় তাও তারা বাইরে ঘুরবে সবকিছু করবে। ছাতা নেবার কিন্তু যা যা জিনিস দরকার সেগুলো করবে। যে খুব বৃষ্টি পড়ছে তার জন্যে করবো না ওইসব না। মানে যাবো না, বাইরে বেরোবো না ওইসব নাই সবা

হ্যাঁ ওরা আসলে বর্ষাকালটা ওরা খুব ভালোভাবে ওরা নেয় মানে জিনিসটা খুব ভালো মনে খুব খুশিমনে নেয়। বর্ষাকাল এলে ওরা জানে যে হ্যাঁ ওটা তো পাহাড়ি site ওখান থেকে ঘুরতে যাওয়ার সাইড হলো নগ্লাখান্ডালার তো ওই জায়গা পাহাড় দিয়ে জল পড়ে ওই সিন গুলো খুব ভালো লাগে। ওগুলো তো সব জায়গায় পাওয়া যায় না না? ওগুলো তো সবথেকে সুন্দর জায়গা। আর সামনে সমুদ্রটা দেখেছি। যেকোনো মানে দিনে একরকমের রঙ রাতে একরকমের রঙ জলের।

এইটা একটা অদ্ভুত জিনিস। এটা একই দেশের মধ্যে হ্যাঁ একইরকম জায়গায় অথচ একই ধরনের মানুষ যে এক জায়গায় একরকম দেখছে আরেক জায়গায় অন্যরকম দেখছি। হম হ্যাঁ এটা তো ঠিক। এটা সাতটার সময় ওখানে সাতটা সাড়ে সাতটার সময় ওখানে সন্ধ্যা হয়। সন্ধ্যে হয় সাতটা সাড়ে সাতটার সময় সন্ধ্যা হয়। আর যেখানে আমাদের শীতকালে পাঁচটা দশে এখানে অন্ধকার হয়ে যায়।

আবার গ্রীষ্মকালে এখানে পৌনে সাতটা অবধি আলো থাকে

ওটাই হয়। খুব ভাল্লাগলো আপনার সাথে কথা বলে। আবার নিশ্চয়ই আপনার সাথে আবার কথা হবে। আবার কথা হবে। নমস্কার নমস্কার।